এটা একটা ক্যাম্প -এর ফটো । ক্যাম্প -এর ধারে কাছে দু একজন লোক জন ঘোরা ঘুরি করছে এবং জায়গাটা একটু ভালো সু খুবসুন্দর দেখা দেখা যায়--

এটা একটা আনন্দ হোটেলের ফটো বা আছে আর তার ওই আনন্দ হোটেলের ওপরে একটা আপরি তাপড়ি বলে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

এটা একটা হসপিটাল সা কাছে আছে একটা অ্যাম্বুলেন্স ঢুকছে ওই লোকটিকে অ্যাম্বুলেন্স লোকে আসে ওই অ্যাম্বুলেন্স এ আসছে বা লোক চিকিৎসা করতে --